আ নিচে থেকে যত ফুড আসে তাতে করে লোকজন এখানে খেতে বসে এবং এখানে যে ডিলিসিয়াস আহ রান্নাবান্না করে এখানে টেস্টিং জন্যে সবাই আসে টাইম স্পেনড করার জন্য বন্ধু বান্ধবের --

এরকম চেয়ার আমাদের অফিস -এ আছে এবং নতুন আনা হয়েছে। বাট ওই চেয়ার-এ আমার খুব ল্যাদ লাগে।

বেসিক্যালি এটা সিন্থেটিক জামাকাপড়ের অপথ্য দাবি হয় নাহলে একাডেমি --

এবং এখানে কোনো আহ প্রতিযোগিতা হলেই এই আহ স্টেডিয়াম -এ আসা হয় এবং অনেক লোক থাকে ।

এটি অনেক পুরানো স্টেডিয়াম এবং সকালের টাইম -এ অনেকে এক্সারসাইজ করতে আসে।

টাটা হিটাচি র আহ একটা ক্রেন । এবং এই ক্রেন টা নতুন আহ এমবিশন দিয়ে তৈরি করা হয়েছে এবং এটা--

তবে এটা খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হচ্ছে।